জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এখানে এখানে এই জায়গাটির নাম হল একটি পার্ক | এই পার্ক টিতে খুব সুন্দর নীচে জল দেখতে পাওয়া যাচ্ছে জলে মাছ ছাড়া হয়ে আছে |